একটা লোক দাঁড়িয়ে আছে।

একটা লোকের মাতায় টুপি আসে।

এখানে একটা ইস্কুল দেখা যাচ্ছে।

একানে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে।

রাস্তায় একটা মানুষ সাইকেল নিয়ে আসে।

একটা গাড়ির ছবি আসে।

একটা টোটো দাঁড়িয়ে আসে ।

একানে একটা রাস্তা দেখা যাচ্ছে।